এবং এখানে একটি বড়ো আয়না দেখা যাচ্ছে এবং এটি টিউব লাইট- দিয়ে জ্বালানো আছে এবং ওপরে একটি পাখা লাগানো আছে।